কম বেশি প্রত্যেকটা টেশন এই এটি এইসব প্লাটফর্ম গুলো দেখা দেখতে পাওয়া যায়।

এটি হচ্ছে গৌতম বুদ্ধের মন্দির মানে বইয়ের ভাসায় রিসভ দেব। মন্দিরটি খুব সুন্দর ভাবে সাজানো আছে এবং সাদা রঙ করা ।